এখানে দেখা যাচ্ছে এটি একটি বিশাল বড়ো তেলের ফ্যাক্টরি এবং সামনে একটি দরজা আছে এবং দরজা একটু তালা ঝুলানো আ--

দেখা যাচ্ছে এটি একটি ব্যাংক এবং ব্যাংকের পাশে একটি--

এখানে দেখা যাচ্ছে এখানে একটি খ্রিষ্টানদের মূর্তি এবং একটি দোতলা বাড়ি রয়েছে এবং সাইডে একটি গাছ রয়েছে এবং খ্রিষ্টানদের ঘরটি টিনের চালের।

এইখানে দেখা যাচ্ছে এটি একটি খ্রিস্টানদের অনেক পুরনো মন্দির এবং মন্দিরের ভেতরে অনেক বস্তার নোংরা রয়েছে সামনে এবং সাইড -এ অনেক গাছপালা রয়েছে এবং পাঁচিল দিয়ে ঘেরা রয়েছ--

এখানে দেখা যাচ্ছে এখানে একটি ঠাকুরের মূর্তি এবং ঠাকুরের মূর্তির গলে একটি ছোট্ট শিশু মূর্তি রয়েছে এবং নানান রঙের লাইটিং ফুল দিয়ে সাজানো রয়েছে।